এটি একটি পুকুর। পুকুরের ওই পারে একটি বেশ বড় নৌকা দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক গাছও আছে।

সামনে একটি লম্বা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তায় একজন মোটরসাইকেল চালকও দেখা যাচ্ছে। আশেপাশে অনেক ছোটো বড়ো গাছ ও আছে।

এটি হল জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন।

আশেপাশের ছোট বড় অনেক গাছও আ--